এটি হলো একটি পুজোর উৎসব এখানে বিভিন্ন ধরনের যানবাহন আমরা দেখতে পাচ্ছি।

দোকানের সামনে অনেকরকম যানবাহন দাঁড়িয়ে আছে।

এই দৃশ্যে দেখা যাচ্ছে একটি সুপার মার্কেট মার্কেটটিতে অনেক ব্যক্তি যে যার কাজ নিয়ে ব্যস্ত রয়েছে।

রাস্তার পাশে আমরা দেখতে পাচ্ছি যানবাহনের একটি মেকানিক্যাল দোকান।

দোকানটি অনেক সুন্দর ও পরিপাটি করে জিনিস গোছানো রয়েছে।

সুইমিং পুল -এর চারপাশে কিছু সারি সারি গাছ লাগানো আছে যেটা দেখতে অনেক সুন্দর লাগছে।

ছবিটিতে আমাদের সময়কে অনুভব করিয়ে দিচ্ছে।